ঘরের ভেতরে দুইটি লোক দেখা যাচ্ছে।

উপরে কতগুলো সাইন বোর্ড রয়েসে।

দোকানের ভেতরে অনেকগুলো গ্যালারি রয়েসে।

ভেতরে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে।

সামনে একটি হাসপাতাল দেখা যাচ্ছে।

দোকানটির সামনে একটি বাইক দাঁড় করানো আসে।

ওখানটাতে একটি টেবিল দেখা যাচ্ছে।

গেটের সামনে দুইটি সাইকেল আসে।

পেছনে একটি পাহাড় দেখা যাচ্ছে।

সাইডে একটা পাইপ পড়ে রয়েসে।

দুই সাইট -এ গাছ দেখা যাচ্ছে।

সামনে একটি সোনার দোকান দেখা যাচ্ছে।

রুমটিতে দুইটি ওয়াল টি_ভি লাগানো রয়েসে।

রুমের ওয়ালে একটি ওয়াল টি_ভি টাঙানো রয়েছে।

ইস্কুলে অনেক ছাত্রী দেখা যাচ্ছে।

বাইকটির সামনে কতোগুলো কার্টুন দেখা যাচ্ছে।

সামনে একটি চা বাগান দেখা যাচ্ছে।

চা বাগানে অনেক বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে।

বিল্ডিংটির ভিজড়ে ভিতরে মেজেতে সাতটি মেয়ে একপায়ে দাঁড়িয়ে ব্যাম করিতেসে।

বিল্ডিংটিতে তিনটি দরজা দেহা যাচ্ছে।

শোরুম -টির সামনে কতগুলো গাস দেখা যাচ্ছে।

পাশে একটি সাদা দেখা যাচ্ছে।

রাস্তায় অনেকগুলো বাইক দাঁড়ানোও রয়েছে।

একটি বড় সানিবোর্ড টাঙানো রয়েসে।

পিছনে অনেকগুলো গাছ-গাছড়া দেখা যাচ্ছে।

ময়ূরের পালক লাগানো রয়েসে।

সিঁড়ি দিয়ে একজন মহিলা যাচ্ছে।

সিঁড়িটার দুই সাইডে অ্যাঙ্গেল লাগানো রয়েছে।